কিছুদিন আগে মানে কিছুদিন বলতে ফেব্রুয়ারি মাসেই এগারো বারো তারিখে আমি আমার বন্ধুদের সাথে শান্তি নিকেতনে আমি ঘুরতে গিয়েছিলাম। প্রত্যেক বারই ভ্রমণ মানে আমার কাছে বাড়তি আনন্দ যেটা মনে বয়ে আনে অনেক সুখ, অনেক আনন্দ আর তার সাথে প্রকৃতিকে উপভোগ করার একটা অনেক বড় সুযোগ। সত্যি বলতে ভ্রমণের আনন্দ বরাবর আমি উপভোগ করে থাকি। আর সেটা যদি আহ শিক্ষাসংক্রান্ত হয় তবে সেই আনন্দতে অনেক কিছু বা~ বাড়তি কিছু যুক্ত হয়। যেটা কিনা আমাদের কাছে বাড়তি পাওনা হয়।

আহ প্রত্যেক বছরের মতন এবারও আমরা শান্তি নিকেতনে গেছিলাম। আমি এর আগে শান্তিনিকেতনে আরো তিনবার গিয়েছি। তাই শান্তি নিকেতন আমার কাছে অনেকটাই সুন্দর জায়গা। শীত যখন সারা রাজ্যকে প্রায় জড়িয়ে ধরেছে বসন্তের যখন নতুন আগমন হয় সেই সময়টাই বসন্তের কোকিলের কুহুতানের সাথে শান্তি নিকেতনে সেই ছাতিমতলা, বকুলবীথি, আম্রকুঞ্জ ঘণ্টাতলার নতুন বাড়ি, কালো বাড়ি বিভিন্ন জায়গা আমরা ঘুরলাম। আর এইবারের ঘু্রার বাড়তি পাওনা ছিল সোনাঝুড়ি হাট।

মা তারা ট্রেনে চড়ল। প্রথমে আমরা সকাল আটটায় নৈহাটি থেকে যাত্রা করলাম, আর আমরা বোলপুর স্টেশনে পৌছালাম সাড়ে দশটার দিকে। প্রথমে গেলাম ওখানের বিখ্যাত একদম স্টেশন উল্টা দিকে গ্রামে। সেখান থেকে আমরা কিছুক্ষণ অনেকটা ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের করে যাওয়া তার সৃষ্টি, তার শিল্প প্রত্যেকটা জিনিসের সাক্ষী হয়ে থাকলাম। সেখান থেকে আমরা তারপরে গেলাম আমাদের হোটেলে যেটা আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম, হোটেলটার নাম ছিল কৌশালী যেটা কিনা বিশ্বভারতী ক্যাম্পাসের প্রায় কাছেই। খুব একটা বেশি দূরে না। তো সেই হোটেল থেকে কিছুটা বিশ্রাম নিয়ে হোটেলে বিশ্রাম নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বেড়িয়ে পড়েছিলাম। প্রথমে আমরা গেলাম হচ্ছে আহ সেটা যেটা প্রথমবার আমি এটাও আমি নতুন দেখলাম ওখানে যেটার নাম কিনা সৃজনী শিল্প উদ্যান বা এরকম কিছু একটা। আহ তো সেই জিনিসটাতো অনেক রকম ছোট ছোট কুটির শিল্পের অনেক কিছু নিদর্শন আমরা দেখতে পেলাম সেখানে। তো তেমনই রংবাহারি ফুলের বাগান আর তার সাথেই শান্তি নিকেতনের বিখ্যাত বাউল গান যেটার জন্য কিনা অনেক পৃথিবীর সারা প্রায় বিভিন্ন রাজ্য থেকে মানুষ বারবার এই গানের টানেই এখানে ছুটে আসে। সেখানে গিয়ে অনেক অনেক আমরা ছবি তুললাম, গান শুনলাম, মাদল বাজালাম, তার সাথে সাঁওতালি নাচও দেখলাম। এরপরে আমরা সেখান থেকে গেলাম কুড়ুল রাজবাড়ী। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম একসাথে, খুব একটা বেশি দাম না সেখানে। আহ সেখানে গিয়ে আমরা মানে আহ সারাদিনের জন্য টোটোই যথেষ্ট। আর ওখানে সারাদিনে আমরা প্রায় আট নয়টা জায়গা ঘুরেছি। তো প্রথমেই সুদুন রাজবাড়িতে আহ আমরা অনেক উহ ছবি তুললাম ওখানে কিছু কিছু আলপনা এত সুন্দর যে তার সামনে বসলে সেটা ছবির মতনই লাগে একদম। উম সে জায়গাটা আমার খুব ভালো লাগলো। সেখানে তার সাথে লাগোয়া একটা কালীবাড়ি ছিল। যেখানে কিনা অনেক অনেক বছর আগে বলি হত। but এখন বলি প্রথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সেটা আমাদের এখানে আহ অনুমতি দেওয়া হয় না। সেখান থেকে আমরা গেলাম কোপাই নদী ঘুরতে। একটু বিশ্রাম নিয়ে তবে কোপাই নদী ঘোরার আগে আমরা একটা জায়গায় খেতে গেছিলাম সেটার নাম ছিল বনবিথী হোটেল। সেখানে কাসার থালায় সাজিয়ে পুরো বাঙালি খাবার একদম সাজিয়ে দেওয়া হয় পুরো পদে পদে। সেটা খুবই ভালো একটা হোটেল। but সেখানে অনেক ভিড় ছিলG তাই আমাদের বেশ কিছুটা দেরি হয়ে~ হয়েছিল সেখানে। তো সেখান থেকে ঘুরে আমরা স্যার ওই কোপাই নদীতে দেখতে গেলাম। তখন বসন্তকালের শুরু শুরু।

কোপাই নদীকে কেন্দ্র করে। সেখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম আহ এবারে যেটা নতুন সব থেকে চমক মানে যেটা এখনো গড়ছে, এখনো পুরোপুরি হয়নি এটার কাজ। সেটা হল এখানকার বৌদ্ধ মূর্তি। নতুন বৌদ্ধ মূর্তি গঠন হচ্ছে এখানে। খুবই সুন্দর, অনেক উঁচু। আমরা সেখানে নামিনি। আর টোটো থেকেই ছবি তুলেছি। তারপর কারণ আমাদের আহ অনেকটা হাতে time কম সময় কম ছিল আর আর সেখানে যেতে যেতে বিকেল হয়ে যাচ্ছিল। তো তার ফলে একটা ছবিও তুলতে পারতাম না আলোর অভাবে। তাই আমরা সেখান থেকে সোনাঝুড়ির হাটে চলে গেলাম। সোনাঝুড়ির হাটে মানে যেদিকেই তাকাই সেদিকেই মনে হচ্ছে রংবেরঙের মেলা বসেছে। হাটের মেলা, দোকানের মেলা, আহ কোথাও শাড়ি, কোথাও কুচ, ধুতি, পাঞ্জাবি, চুড়িদার, ব্যাগ, গয়না বিভিন্ন রকমের। তার সাথে সাথে উহ মন কেমন করা গান, কোকিলের কুহুতান, পলাশের গন্ধ আর তার সাথে সাঁওতালি নাচ। আমি সেখানে গিয়ে সাঁওতালিদের সাথে অনেক নাচ নেচেছি, সেটার ছবি তুলেছি, ভিডিও করেছি। আমি সেখানে খুব খুব মজা করেছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা হল। এর আগে আমি ছোটবেলায় অনেকবার গিয়েছি শান্তি নিকেতনে। কবিগুরুর আহ জায়গায় তার প্রাণ কেন্দ্রে but এরকম অভিজ্ঞতা আমার খুব কম হয়েছে। এরকম নাচ, এরকমভাবে মিশে যাওয়া সাঁওতালিদের সাথে এটা সত্যি আমার কাছে খুব খুব আনন্দের ছিল। আহ তারপর সেখানে আমি অনেক কিছু কেনাকাটা করলাম। আমার বন্ধুরা অনেক কিছু কিনল তাদের নিজেদের জন্য, তাদের বাড়ির জন্য। আমি আমার মার জন্য অনেক কিছু কিনলাম। সেখানে যতই কিনি মনে হয় এখান থেকে বেরোতে মন চায় না। কিন্তু সেই হাট সকাল থেকে বসলেও অন্ধকার হয়ে গেলে অনেকটাই মুশকিল হয়ে যায় সেই পথে চলা। যেহেতু শালবনের মাঝে সেই হাট বসে। তারপর আমি সেখান থেকে আহ বেশ কিছুটা আহ জিনিস কেনাকাটা করে যতই হোক মনে হয়েছে আরো কিনি আরো কিনি। কোনোদিনই কিন্তু আমার কেনাকাটার উপরে তেমন কোনো শখ নেই। কিন্তু এই সোনাঝুড়ির হাট থেকে কিছু যেন একটা নেশা আছে যেটা কিনা মানুষকে আটকে দেয় সেখানে। তারপর সেখান থেকে আহ বেরোলাম আমি সাড়ে পাঁচটায়। সাড়ে পাঁচটায় বেরোনোর পরে সেই জায়গাটায় এমন ভিড় আহ হয়ে যায় সন্ধ্যাবেলায় এইজন্য যদি কেউ নতুন যায় আমি সবাইকে এটাই বলবো যেনো বিকেল থাকতে থাকতে সেখান থেকে বেড়িয়ে আসে। কারণ তারপরে টোটোর এত ভিড় হয়ে যায় সেখানে সেখান থেকে বের হতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায়। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সেই দিনের মতোন আমাদের সব ঘোরা সমাপ্ত করে হোটেলে ফিরে আসি। হোটেলে এসে আমরা খুব বন্ধুরা মিলে গল্প-গুজব করি সারাদিনের তোলা নানান ছবি টবি সব দেখতে থাকি এক এক করে যে কতটা কি হলো, কি রকম কি রকম ছবি উঠলো। যে যে কুর্তিগুলো কিনে কিনেছিলাম সেগুলো পড়ে পড়ে দেখি আবার মাকে আহ ছবি পাঠিয়ে দেখাই তার শাড়িগুলো। আর আমার মায়েরও খুব খুব পছন্দ হয় সেগুলো দেখে। এত সুন্দর আহ রবি ঠাকুরের আহ উম নিজের হাতের লেখা তার কবিতা তার ছবি দিয়ে এত সুন্দর কারুকার্য করা ছিল শাড়িগুলোতে যেগুলো কিনা সার্থক কেনাটা। আমার মনে হয় প্রত্যেকেরই মনে হয় শান্তিনিকেতনে গেলে এরকম একটা নিদর্শন থাকা সত্যিই দরকার। আর তার সাথে সেই রকম ব্যাগগুলো, ব্যাগও আমার খুব পছন্দ হচ্ছিল ওখানে গিয়ে। আমি কিনেওছি অনেক কয়টা আমার মায়ের জন্য। মাসির জন্য, কাকুমনিদের জন্য অনেকের জন্য কিনেছি। সেখান থেকে আমি সন্ধ্যেবেলায় একটু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিশ্বভারতীর আশপাশটা একটু ঘুরতে বেরোলাম হেঁটে হেঁটেই পায়ে হেঁটেই। আর সেখানে আহ আমরা সেই রাতের আঁধারি আলোর মধ্যে সেই উদয় আহ অনেক ভবন দেখলাম, ঘন্টাতলা দেখলাম। আহ বিভিন্ন রকম রবীন্দ্রনাথের যে বিশ্বভারতীর মাঝখানে যেখানে ছাতিমতলা যেখানে সব পড়ুয়াদের একত্রিত করে পড়ানো হতো সেই জায়গাটা দেখলাম। আর সেই শান মানে ওই হোটেলেই আমার অনেক বিদেশী মেয়েদের সাথেও সাক্ষাৎ হলো। যেয়ে দেখি না আমাদের কাছে খুবই আনন্দের, বাঙালি হিসেবে আমার কাছে সেটা গর্বের যে, আমার এখানে তারাও ভ্রমণ করতে এসেছে। আহ তো সেই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। পরের দিন মানে আমাদের এই ঘোরার পরিকল্পনাটা খুব বেশিদিনের ছিল না। খুব বেশি হলে দেড় দিন। তো প্রথম দিনতো আমাদের ভালই ভালই কাটলো । কাটল মানে খুবই আনন্দের সাথে কাটলো। গল্প গুজব করে পরের দিন সকাল সকাল সাড়ে সাতটার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলায় পুজো দিতে। আহ বোলপুরের কাছাকাছি সব থেকে বিখ্যাত দুটো কৌম, ঠাকুরের যে আধ্যাত্মিক স্থান তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা আর দ্বিতীয় হচ্ছে ফুল্লরা মন্দির। যেখানে গিয়ে মা ফুল্লরা মন্দিরটা এবার আমি সময় পেলাম না যদিও এর আগে আমি অনেক ঘুরেছি। আমার মায়ের ছোটবেলাটা আসলে বোলপুরের কাছাকাছি কেটেছে। তাই আমার মা ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা বেশিরভাগ সময় ঘুরতো। আহ মার মুখ থেকে অনেকটা গল্প শুনলাম। তার পাশাপাশি ছোট থেকেও মা-বাবার সাথে এত ঘোরা আহ সেই কঙ্কালীতলায় আবার নতুনভাবে ফিরে যেতে খুবই আনন্দ লাগল। আহ আমি আমার বন্ধুরা এখানে শাড়ি‘ শাড়িটারি পড়ে একদম নতুনভাবে খুব সেজেগুজে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর খুব খুব ভালো লাগলো এত বছর পর সেখানে গিয়ে পুজো দিয়ে। খুব মনটা ভালো হয়ে গেল মা কালীর দর্শন করে। সেখানে আমরা যাইনি সেখানে মা মা তারার কঙ্কাল পরে ছিল, তার জন্যই এটার নাম কংকালতলা। আর এখানেও পিঠের সর্বশেষ পিঠ এটা, যেটা আমি জানি। ওই সেখান থেকে সেখান তার পাশেই একটা কোপাই নদী ছিল। কিন্তু সেখানকার জল এত শুকনা ছিল না। সেখানকার জল অনেকটাই ভরা ভরা ছিল। সেখানে আমি খুব অনেকভাবে ছবি তুলেছি। কারণ এর আগে কোপাই নদী এত শুকনো হয়েছিল যে সেখানে আমি সুযোগই পাইনি কোনোদিন ছবি তোলার। তারপর সেখান থেকে আমরা হরিণ দেখতে গিয়েছিলাম। হরিণের একটা উদ্যান আছে সেখানে ‘ডিয়ার পার্ক’ নামে। ওই জায়গাটা এত ভাল লাগলো এত এত হরিণ যেদিকেই তাকাই শুধুই হরিণ, শুধুই হরিণ। তার পাশাপাশি কিছু দূর আগাতে আগাতে এই যে কাগজ ফুলের যে গাছগুলো বোদেন মিলিয়ার ওদের এত সুন্দর গোলাপী রঙে যেন প্রকৃতিবর্ণে সেই গোলাপিটাই মিশে গেছে। বেগুনিতেই মিশে গেছে। তারপর আমরা সেখান থেকে আসার পথে হচ্ছে আহ ওই বিশ্ব ভারতীর আশপাশটা ভালো রকম করে ঘুরলাম। আহ সেখান থেকে আমরা ফেরার পথে সেই স্টেশনে উহ আমাদের ট্রেন ছিল তিনটার সময়। তো তার আগে আমরা আরেকবার গেলাম শালবন পলাশ

আমরা সব বন্ধুরা মিলে আবার সেখানে গেলাম। সোনাঝুড়ি হাটে আরো কিছু কেনাকাটা বাকি ছিল, আমার বন্ধুদের সেখান থেকে কিনে তারপর শালবনে গেলাম, পলাশবনে গেলাম। অনেক অনেক ফটো তুললাম। তো এসে তারপর আহ মোটামুটি ছটার মধ্যে আমরা সবাই যে যার বাড়িতে চলে এসেছিলাম। আহ এসে তারপর সেই যা যা জিনিস কিনলাম সব ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম দেখার জন্য। তো এই হল এইবারের আমার শান্তি নিকেতনের সব থেকে সুন্দর অভিজ্ঞতা। কৌশলের টাম এ হয়ত যেতে পারলাম না কারণ আমি সেই সময় একটু ব্যস্ত ছিলাম। সেই সময় আমি এখানে ছিলাম না। আর দোলের সময় এবার আমার কিছু কাজ আছে। আর দোলের সময় হোটেল পাওয়াটাও খুব সমস্যা। তো তার জন্য মাঝে মাঝে একটা সময়ই যাওয়া হলো। যাই হোক শেষ অবধি যাওয়াতো হলো। খুব খুব আনন্দ করেছি, আর আশা করবো যাতে আবার এরকম যেতে পারি। অনেক কিছুতো না দেখা থেকেই থাকে প্রত্যেকবার কোনো না কোনোভাবে। কিছু কিছু না দেখাও ভালো। তাতে পরের বার সেটা দেখার টানে আমরা আবার ছুটে যেতে পারি। এই হলো আমার এইবারের শান্তি নিকেতনের ভ্রমণ অভিজ্ঞতা।

আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো, আজকে আমরা কি কারণে এসেছি কথা বলার জন্য সেটা সম্ভবত তোমার জানা আছে তাই না?

আচ্ছা, আজকে আমরা কথা বলবো আসলে আহ একটি বইয়ের মোড়ক উন্মোচন সম্পর্কে যে বইটির নাম হচ্ছে ভেঙেছে দুয়ার এসেছো জ্যোতির্ময়, বইটির ব্যাপারে কিছু,

কথা আমরা জানতে চাবো বইটির প্রসঙ্গে যে বইটি কি নিয়ে লেখা বা বইটির,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

হয়েছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, উনি ঊনিশশো বাহাত্তর সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত, হয়ে দশই জানুয়ারি আমাদের আহ মুক্ত স্বাধীন দেশের মাটিতে পা রাখেন এবং সেই বিষয়ে বইটি আহ লেখা, এবং বইটি প্রকাশিত হতে যাচ্ছে আহ ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় নামক আহ মানে নাম দিয়ে,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 সম্পর্কও আমি কিছুটা জেনেছি যে পেপারবুক নামের একটি প্রকাশনী বইটি প্রকাশ করেছে, আর বইটির সম্পাদনা করেছেন এসএফের এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, জি আপু, এবং আহ বইটি হচ্ছে আপনার শনিবার সকালে গণভবনে বাংলাদেশের আওয়ামী লীগের জাতীয় পরিষদ, এবং আহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং আমাদের উপদেষ্টা পরিষদের যৌথ সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়, এবং মোড়ক উন্মোচন করেছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

তা আপনার মোট একশো পৃষ্ঠার একটি বই এবং সেখানে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন এবং ঊনিশশো ছেষট্টি থেকে শুরু করে ঊনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত, আহ পঁচাত্তর সাল পর্যন্ত যতগুলো সংবাদপত্র এবং আপনার গণমাধ্যমে যেসব report আছে বিশেষ প্রতিবেদন আছে এবং আহ ছবি যেসব ছাপা হয়েছিল, সে সবকিছু নিয়ে বইটির প্রথম আহ পাতাটা, বা বানানো হয়েছে সংকলিত করা হয়েছে। আচ্ছা আচ্ছা যাক আমরা অনেক কিছু জানতে পারলাম বইটির ব্যাপারে একদম বিস্তারিত। আহ আমি আরো কিছু জিনিসপত্র জেনেছিলাম এই বইটির ব্যাপারে সেটি হচ্ছে এই বইটিতে সেই সময়ের বিভিন্ন পত্রিকায় বইটির আহ কিছু সন্নিবেশন করা হয়েছে যে পত্রিকা গুলোর মধ্যে ছিল, আহ দৈনিক আজাদ, আহ দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, আহ দৈনিক পূর্বদেশ, তারপর দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা, দৈনিক সমাজ, দি মর্নিং নিউ, দি পিপলস, পাকিস্তান ও বাংলাদেশ আহ অবযাবতার প্রকৃতি প্রতিকার সর্বমোট পঁচানব্বইটি পত্রিকার আহ প্রথম পাতায় সন্নিবেশিত করা হয়েছে। উম আর বইটি প্রকাশ করেছিল আরও আর একজন প্রকাশনী সেটি হচ্ছে জয়িতা প্রকাশনী, যার প্রকাশক ছিল আহ ইয়াসিন কবির জয়। উম জি এবং আমাদের আমার যেটা মনে হয় এবং আমাদের আহ প্রকাশক যিনি আছেন আহ তারাও মনে করে যে বইটি আমাদের নতুন প্রজন্ম প্রজন্মের জন্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রাজনৈতিক জীবন। ও অবদান এবং আপনার তার সাথে তার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে, এবং আপনার মহান মাতৃভাষা আহ আন্দোলনে বাঙালির মাঝে যে ও,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 উপনীতি করেছেন এবং এইসব কিছু বিষয়ে এই আমরা এই বইটি থেকে জানতে পারবো। আচ্ছা আচ্ছা আমারও আরও এই ব্যাপারে কিছু নিজের পক্ষ থেকে অনেক কিছু বলার ছিল যেটা আমার নিজের, উপলব্ধি থেকে সেটা হচ্ছে যেমন পরাধীনতার নিগড় থেকে মুক্ত হওয়ার জন্য সমগ্র বাঙালি জাতিকে যেভাবে উম ঐক্যে জোটবদ্ধ করা হয়েছিল শেখ মুজিবুর রহমান যেভাবে সেটা করেছিলেন।

সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহসী করেছেন। আর পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা এমন নেতৃত্ব আসলেই কিন্তু নজিরবিহীন। আর যদিও আমাদের সে সময় জন্ম হয়নি এটা আমাদের জন্মের অনেক আগের কথা, কিন্তু তবুও এটা পৃথিবীর পুরো ইতিহাসে আহ এমনকি এমনকি আমাদের বর্তমান সময়ের জন্য হলেও। এটি আমাদের ইতিহাসে একটি মানে নজিরবিহীন একটি ছাপ রেখে গেছে। একটি চিহ্ন রেখে গেছে যেটা আমাদের পরবর্তী প্রজন্মও সারা জীবন মনে রাখতে পারবে। জি জি অবশ্যই এবং এই এ এই পুরো ঘটনটিতে আহ আহ বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য একটা আদর্শে অটল হয়ে আছে, আহ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 আর সামরিক যা আহ যান তারা তাকে হচ্ছে প্রাণনাশের হুমকি দিয়েছিল, আহ কিন্তু তিনি ছিলেন আদর্শে আদর্শে অটল, হম জি আহ even আমার যেটা মনেহয় যে এদিকে বঙ্গবন্ধু ছাড়া বাঙালির স্বাধীনতা তথা বিজয়ের আনন্দ ছিল অসম্পূর্ণ সে সময় কারণ তার যে অনুপ্রেরণা ছিল যে কারণে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে।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 পাশাপাশি জাতির পিতা মুক্তির জন্য বাঙালির দাবি আর বিশ্ব নেতাদের চাপে পাকিস্তানী জনতারা অবশেষে উনিশশো বাহাত্তর সালে আটই জানুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তার মানে দেখেন ব্যাপারটা যে যখন বিজয়ের আনন্দে বাঙালীরা উম তাদের বিজয়ের আনন্দ উদযাপন করছিলেন সে সময় কিন্তু আমাদের জাতির পিতা জেলখানায় ছিলেন মানে সে কারাবদ্ধ ছিলেন। তাকে তার মুক্তিও হয় তারও মানে ও, এক মাস উহ মানে কাছাকাছি এক মাস পর তার মুক্তি হয় আরকি, তো এটা আসলে এটা খুবই অবাক করার মতো একটা বিষয় যে উনি সে সময়টাতে। আহ বাঙ্গালীদের সাথে আনন্দ উদযাপন করতে পারিনি ওই সময়টাতে যদিও সে কারাবদ্ধ ছিলেন তবুও সে হয়তো খবরটা পেয়েছিলেন সেখানে কারাবদ্ধ অবস্থা থেকেই তো,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 কষ্টসাধ্য হয়ে যেত ওনার সেই অনুপ্রেরণাটা যদি না থাকতো আপনার কি মনে হয়ে? তা তো অবশ্যই এবং উনি আহ আমাদের এ বাংলাদেশে একদম সরাসরি আসতে পারেনি। উনি হচ্ছে আপনার আহ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারিতে উনি লন্ডন এবং তারপরে ভারত হয়ে তারপরে উনি মুক্তিস্বাধীন দেশের মাটিতে পা রাখেন এবং যেদিন তিনি আসেন,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 এবং এই যে আমাদের বইটি আছে এই বইটিতে সেই অবিস্মরণীয় দিনগুলোকেই তুলে ধরা হয়েছে। যে বাঙালিরা যদিও এর আগেই স্বাধীনতা লাভ করেছে কিন্তু সেই স্বাধীনতাটা তারা এই দশই জানুয়ারি তাদের আহ এই মহানায়ককে নিয়ে তারা আবার এই স্বাধীনতাটি তারা আবার আহ আপনার উদযাপন করেন আবার অনেক বড়সড় করে আয়োজন করেন এবং একদম পুরা একটা আহ খুবই সুন্দর একটা আপনার আহ আয়োজন করা হয়েছিল।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 হম সেটাই আহ আমি আরো জানতে পেরেছি যে বইটি প্রকাশ যেহেতু করেছে জয়িতা প্রকাশনী বইটি পাওয়া হবে জয়িতা প্রকাশনীর, আহ বিশ একুশ বঙ্গবন্ধু এডমিনের কার্যালয়ে আহ এবং ফেব্রুয়ারির অমর একুশের বইমেলায় জয়িতা প্রকাশনীর stall য়ে তো আমি কিন্তু,

শেখ মজিবুর রহমানের অবদান সম্পর্কে যদি জানতে চাই সে ক্ষেত্রে আমি তো বলব যে আমি বইটি অবশ্যই পড়বো আর এখন যেহেতু জানুয়ারি মাস সামনে ফেব্রুয়ারি মাস চলে আসছে।

আহ জয়িতা প্রকাশনী থেকে, তারপর আমি অবশ্যই বইটা পড়বো আরো আরো বিস্তারিত জানার জন্য যে আরো কি কি আছে যেগুলো হয়তো আমাদের কাছে এখনও অজানা আছে, যেই তথ্যগুলো আমরা এখনও জানিনা। বাংলাদেশী স্বাধীনতা আন্দোলন সম্পর্কে, আহ পাশাপাশি এখানে যেটা আমরা দেখেছি যে এখানে আহ সর্বমোট পঁচানব্বইটি পত্রিকার প্রথম পাতা সন্নিবেশিত করা হয়েছে যে তার মানে সেই সময়কার যে, আহ যে headline গুলো ছিল যে পত্রিকার তার মানে একদম ওখানকার বাস্তব যে ঘটনাগুলো হচ্ছিল ওই সময় তৎকালীন সময়ে, সেই সময়ের ঘটনাগুলো যদি আমরা জানতে চাই একদম। বাস্তব মুখর ঘটনাগুলো যেটা হয়তো এখনো অনেক কিছু আমাদের কাছে অজানা রয়ে গেছে এই প্রজন্মের কাছে, তাহলে আমার মনে হয় যে আমি অবশ্যই বইটি পড়বো, উহ এই বিষয়ে মুশারত আপনার কি ব্যাপার? আহ আপনার কি বলার আছে? বই পড়ার, আহ বইটি পড়ার বা বই মেলাতে কি যাওয়া হবে অমর একুশের মেলায়। জি জি অবশ্যই বই মেলাতে তো প্রতিবছরই যাই এবং এইবার নিশ্চয়ই বইমেলাতে এই বইটি একটা বিশেষ আকর্ষণ হয়ে থাকবে সবার জন্য এবং আমার জন্যও। আমি অবশ্যই আমিও বইটি নিব এবং বইটি পড়বো। আহ কারণ আমার কাছে যেটা মনে হয় যে আমরা সব সময় আহ ষোলই ডিসেম্বরে কিভাবে মানুষ এটাকে উদযাপন করেছে তার ব্যাপারে আমরা সবই জানি ছবি দেখি কিন্তু দশই জানুয়ারিতে আমরা, সবার কাছেই একটা অপরিচিত একটা ব্যাপার তো বইটি পড়লে আমরা এই দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বাঙালিরা দিনটাকে কিভাবে উদযাপন করেছে তার ব্যাপারে জানতে পারবো।

ওই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের অনেকের কাছ থেকে আমি নিজে শুনেছি যে তারা সবাই মিলে কিভাবে একটা তাদের কাছে এই দিনটা একদম পুরা একটা ঈদের মত ছিল এবং তারা এই দিনটাকে, খুবই সবার কাছে স্মরণীয় হয়ে থাকে তো আমরা তাদের মুখে মুখে শুনে এসেছি কিন্তু বইটি পড়লে আমরা আসলেই নিজেদের আহ উম চোখের সামনে ওই দিনটাকে আমরা, তুলে ধরতে পারবো এরকম একটা ব্যাপার হবে তো আমার কাছেও মনে হয় যে বইটি সবারই পড়া উচিত এবং আমি নিজেও অবশ্যই বইটি পড়বো। অবশ্যই মুশারত আপনি খুবই ভালোভাবেই বলেছেন সুন্দর করে সাজিয়ে যে,

আমি কিন্তু জানতামও না যে আহ এমন একটা দিনে শেখ মুজিবুর রহমান উনি জেল থেকে ছাড়া পায় কারা কারাগার থেকে ছাড়া পায় আমি হয়তো আমি জানতাম যে উনিও হয়তো ছিলেন। স্বাধীনতা যখন আমি অর্জন করি তখন হয়তো উনিও হয়তো বাইরেই ছিলেন but এটা আসলে আমাদের জন্যও একটা নতুন তথ্য সেই সময়ের যে যে পরিস্থিতি মানুষের আনন্দ উদযাপন করা, এটা আ~আসলেই কিন্তু জাতির জন্য খুব বড় একটা পাওয়া ওখানে তো আমার নিজেরও মনে হয় যে আহ অবশ্যই বা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে আমাদের নতুন প্রজন্মের আরো অনেক কিছু জানার আছে। যেগুলো হয়তো এখনো আমাদের কাছে অজানা। তো যতোটুকু সম্ভব আমাদের উচিত আমাদের আহ এই জাতির আমাদের যেই এ স্মরণীয় যে ঘটনাগুলো আছে এগুলোর ব্যাপারে আরও জ্ঞান লাভ করা। আহ আহ যেহেতু আমরা বাঙালি আমরা বাঙালি হিসেবে আমাদের এই ব্যাপারে আরও জ্ঞান অর্জন করা উচিত আহ বিশেষ করে নতুন প্রজন্মের জন্য। কারণ নতুন প্রজন্ম অনেক কিছুই জানেনা তারা মুক্তিযুদ্ধের ইতিহাসও হয়তো ভালোভাবে অনেকটা জানেনা তো তাদেরকে ইতিহাস জানাতে হবে and আরো বেশি বেশি বই পড়তে হবে আমাদেরকে। আর শুধু যে এই বইটিই আমরা পড়বো তা না আমাদের জাতির ইতিহাস আছে আহ এমন আরো অনেক বই আমাদের পড়তে হবে সেই বই গুলো যত সম্ভব আমরা নিজেদের সংগ্রহে রাখার চেষ্টা করব। এবং আমাদের পরিচিত যারা আছে যারা নতুন প্রজন্মের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে ওদেরকে বইগুলো আমরা আহ অবশ্যই পড়াবো ওদেরকে এই বইগুলো পড়াবো বা এই বইগুলো ওদেরকে আমরা, gift হিসাবে দিতে পারি যেন ওরা বইগুলো পড়তে পারে জানতে পারে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে তো আমার মনে হয় যে আজকের আলোচনাটা আমরা এই বিষয়েই ছিল আমরা ও,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 জি ব্যাপারটা রাখা উচিত যেন হচ্ছে ছোট ছোট বাচ্চারা এ~এ~এইটার ব্যাপারে একদম ছোটবেলা থেকেই জানতে পারে আহ এইটা আমি বলতে চাই। আজকে আর কিছু বলবো না, ধন্যবাদ মুশারত আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ আশা করি আপনার সাথে আরও অনেকগুলো আলোচনায় আমরা পরবর্তীতে অংশগ্রহণ করব,

বর্তমান যুগে এই কাজ টি IT জ্ঞান সম্পন্ন যে কোনো তরুণ যুবকের কর্ম সংস্থানের এক চমৎকার সূচক হতে পারে বর্তমান বিশ্বের উন্নত সব দেশ গুলির মধ্যে ক্রোম বর্ধমান শীল office স্থাপন এবং পরিচালন বায়ে সকল কর্মী দেড় বেতন ভাতা যন্ত্রপাতি এবং বিদ্যুৎ খরচ ইত্যাদির খাতে সাশ্রয় ও ব্যাবসায়িক প্রতিযোগিতা গুলোর টিকে থাকার লক্ষ্যে অনেক তা দ্রুতই এই পদ্ধিতি টি বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান গুলো নির্ভরশীল হয়ে পড়ছে ভারত ফিলিপিন্স এবং শ্রী লংকার মতো দেশ গুলি ইতি মধ্যেই একটি সমৃদ্ধ BPO অর্থাৎ Business Processing out sourcing শিল্প প্রতিষ্টা করেছে এবং তা বর্তমানে প্রায় একশো billion মার্কিন dollar এর মতো কাজ করে চলেছে বিশ্ব বাজারে বর্তমান সময় BPO এর আকার প্রায় ছয়শো billion মার্কিন dollar এর কাছা কাছি BPO এই নাম তা আজ কাল বিশ্ব জুড়ে খুব পরিচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে out sourcing এর মধ্যে বিভিন্ন রকম বিষয় অন্তর্ভুক্ত থাকে আজকের যুগে বিশ্বের সবচেয়ে ক্রোম বর্ধমান industry হলো এই Business Process out sourcing টা Business Process out sourcing হলো এমন একটি বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান যা Company যার নিজের প্রতিষ্ঠান ব্যাতিত ব্যবসা কাজকর্মের যে কোনো অংশ অন্য যে কোনো দেশে বা বিদেশে প্রতিষ্ঠানের মাদ্ধমে চুক্তি তে করিয়ে নেওয়া হয় এর মূল উদ্দেশ্যেই হলো ব্যাবসায়িক বা উৎপাদন ব্যায়ের খসড়া এবং বাণিজ্যিক প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা Business Process out sourcing এর মাদ্ধমে উৎপাদন এবং পরিচালন বয়ে কমিয়ে ব্যবসা পদ্ধতির এই পরিবর্তিত শাখা টি খুব দ্রুত গতি তে বিশ্বে সম্প্রসারণ শীল হয় উঠেছে যেমন call center পরিচালনার কাজ মানব সম্পদ ব্যাবস্থাপনা এবং উন্নয়নের ক্ষেত্রে ব্যাবসায়ে data entry বা processing এর কাজ হিসাব নিকাশ করার কাজ data analytics সংক্রান্ত বিষয় ব্যাবসার পূর্বাভাস অর্থাৎ business forecast গবেষণা এবং উন্নয়ন অর্থাৎ Research and Development বিষয় গ্রাহক সেবা তথা যোগাযোগ ইত্যাদি তরুণ থেকে শুরু করে সব বয়সে লোকের এই Sector এ কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া রয়েছে খন্ড কালীন এবং পূর্ণকালীন কাজের সুযোগ তবে সেক্ষেত্রে স্নাতক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই খাতে আবেদন কারীকে নির্দিষ্ট কিছু ভাষায় কথা বলার দক্ষতা নিজেকে সুন্দর উপস্থাপনা করার ক্ষমতা এবং computer ব্যবহার সম্পর্কে মৌলিক ধারণা থাকা খুবই জরুরি কাজের এলাকার ভিত্তি তে Business Process out sourcing এর প্রকার ভেদ করা যাই তার মধ্যে রয়েছে Bank Office BPO অর্থাৎ Bank Office out sourcing যার মাদ্ধমে বাবসা কাজকর্মের মূল কাজ যেমন লেন দেনের প্রক্রিয়া করন বিভিন্ন হিসাব দেখাশোনা করা IT সেবা দেন করা মানব সম্পদের ব্যাবস্থাপনা প্রশিক্ষণ এবং উন্নয়ন Data analytics সংক্রান্ত বিষয় Business forecasting এবং গবেষণা এবং উন্নয়নের মান নিয়ন্ত্রণ করা ইত্যাদি করা হয় Front OfficeBPO এই ক্ষেত্রে থাকে গ্রাহক সেবা বিবরণ ইত্যাদি সম্পর্কিত কাজ গুলি যেমন বিক্রয় ও বিবরণ গ্রাহক সেবা এবং যোগাযোগ এর কাজ supply chain management এর কাজ প্রচার প্রয়োচারণার কাজ market এর খোঁজ নেওয়া ইত্যাদি বাইরে অর্থাদ দেশ বিদেশে প্রতিষ্ঠানের সাহায্যে কাজ করানোই হলো Front Office out sourcing এর মূল উদ্দেশ কাজের ধরণের ভিত্তি তে BPO কে প্রধানত দু ভাগে ভাগ করা যাই voice servingBPO এবং non voice servingBPO voice servingBPO হলো call centre গ্রাহকসেবা ইত্যাদি non voice servingBPO হলো মানব সম্পদ সরবরাহ করার প্রশিক্ষণ এবং ব্যাবস্থাপনা accounting টাকা দেওয়া বা power প্রক্রিয়াকরণ IT সেবা এবং মান নিয়ন্ত্রণ পদ্ধুতি ইত্যাদি geographical location এর ওপরে ভিত্তি করেও BPO র শ্রেণী বিভাগ করা যেতে পারে তার মধ্যে উল্লেখ যোগ্য হলো off source out sourcing যদি কোনো চুক্তি তে কাজ করতে গিয়ে অন্য কোনো দূরবর্তী দেশে আপনাকে পাঠানো হয় যেখানে রাজনৈতিক স্থিতি শীলতা সঞ্চয়ী হয়

প্রতিবেশী দেশের কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি বৈদ্ধ হয় থাকে তবে তাকে near source outsourcing বলা হয় on source out sourcing বা দেশীয় outsourcing on source out sourcing বা domestic out sourcing এর ক্ষেত্রে BPO নিজস্সো দেশের কোনো company র কাছে চুক্তিবদ্ধ হয় সম্পাদন করা হয় তাকে ব্যাবসার বিস্তৃতি BPO কে বর্তমান দেশের ভৌগোলিক সীমানার নিদির্ষ্ট কোনো স্থানের বাইরে অর্থাৎ বিদেশেও ছড়িয়ে দিয়েছে সেই ভিত্তি BPO র শ্রেণী বিভাগ হলো উপরোক্ত তিনটি ভাগ আমাদের ভারত তথা ফিলিপিন্স এবং শ্রীলংকার মতো দেশ গুলি ইতিমধ্যেই একটি সমৃদ্ধ business process outsoursing system বা শিল্প প্রঠিস্টার ক্ষেত্রে তাদের চিহ্ন তৈরী করে নিয়েছে এমন কি শ্রী লংকার মতো ছোট একটি দেশ ও business process outsoursing অর্থাৎ BPO র মাদ্ধমে প্রায় তিন billion dollar আয়ে ছাড়িয়ে গিয়েছে অন্য দিকে বাংলাদেশের ক্ষেত্রেও এই ধরণের অগ্রগতি সম্ভব হবে এরূপ অগ্রগতির জন্য এই দেশের কেবল সঠিক কৌশল কর্ম পরিকল্পনা এবং প্রকল্প অবলম্বন করার দরকার BPO র পরবর্তী প্রযুক্তিগত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কে জানতে হবে BPO এর পর knowledge process out sourcing অর্থাৎ KPO উঠানের মাধ্যমে নতুন কর্ম সংস্থানের ক্ষেত্র তৌরি করতে পারে এর মধ্যে রয়েছে business intelligence বিনিয়োগ সংক্রান্ত গবেষণা bious সংক্রান্ত গবেষণা AI অর্থাৎ Artificial intelligence এর দ্বারা সেবা প্রদান ইত্যাদি উক্ত বিষয় গুলির ক্ষেত্রে বর্তমানের তথা তরুণ প্রজন্মের মধ্যে কর্ম সংস্থানের সু ব্যবস্থা করা সহজ হয় উঠবে BPO র মধ্যে কয়েকটি শ্রেণী বিভাগ হলো Customer Support call answering third party verification TV marketing service IT helpdesk ইত্যাদি বর্তমান বিশ্বায়নের যুগে একটি ব্যাপক সম্ভাবনাময় দিক হলো এই business process out sourcing বা BPO যার উৎপাদন এবং পরিচালন বয়ে কমিয়ে নিয়ে ব্যবসা পদ্ধুতির নতুন তথা পড়িবর্তীত রকম একটি পেশা বিশ্বে দ্রুত বিকাশমান হয় উঠেছে যেখানে call center পরিচালনা থেকে শুরু করে বাবসাসংক্রান্ত data সঞ্চয় বা processing সহ

IT র উপর নির্ভর ব্যাপক out sourcing করা ছাড়াও আমাদের জন বল কে সঠিক ভাবে এক দক্ষ মানব সম্পদে পরিণত করে back office এবং front office নামক উভয় ধরণের out sourcing কাজের ক্ষেত্রে তৈরী করে নিয়ে ব্যাপক সুযোগ সম্পন্ন কর্ম সংস্থানের সৃষ্টি করা সম্ভব হবে এবং আন্তর্জাতিক পড়ি মন্ডলে এই ব্যবসা প্রক্রিয়ায় outsoursing এর বিশাল বাজারে অংশগ্রহণ করার মাধ্যমে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা আমরাঅর্জন করতে সক্ষম হতে পারবো আজ সময় এসে গিয়েছে যেখানে আমরা আমাদের তরুণ প্রজোযনম কে এই উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা বিষয় সচেতন করতে পারি তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও অগ্রসর হতে হবে BPO র মাধ্যমে কয়েকটি প্রধান কর্মক্ষেত্র তৈরী করাই আমাদের মূল উদ্দেশ হয়ে ওঠা উচিত BPO বা business process out sourcing সম্পর্কে বিস্তারিত তত্থ জানতে হলে আমাদেরকে জানতে হবে BPO এই নাম তা আজ কাল বিশ্ব জুড়ে খুবই পরিচিত BPO হলো এমন একটি বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্টান যা বা company যার নিজ প্রতিষ্টান ব্যাতিত ব্যবসা কাজকর্মের যে কোনো অংশ অন্য অংশের

আচ্ছা ঝাঁসির রানী গল্প টা কি সত্যি? নারীর ক্ষমতা একটা গল্প ঝাঁসি warrior queen ঝাঁসির ঐতিহাসিক রানী লক্ষীবাঈ এর একটি

যিনি আঠারোশো সাতান্ন সালে কুখ্যাত বিদ্রোহে british east India comapny র বিরুদ্ধে তার সেনাবাহিনীকে প্রচন্ড ভাবে নেতৃত্ব দিয়েছিলেন।

ছিলেন? তিনি শিখিয়েছিলেন মাতৃভূমির প্রতি রানীর ভক্তি হাজারো মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে ছিলেন তিনি অনেক নারীকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ উদ্ভৃক্ত ও করেছিলেন। তিনি তার জনগণের মর্যাদা ও স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন কোনো সন্দেহ নেই তিনি একজন সত্যিকারের রানী এবং একজন সাহসী যোদ্ধা ছিলেন।